হম ছোট ছোট গাছ লাগা আছে যা অনেক মতন ভালো দেখাচ্ছে।

দেখাচ্ছে আঃ ট্রে -এ আন্ডা রাখা আছে আর --

এখানে একটা ই রিকসা যাচ্ছে এবং দারা দাঁড়াচ্ছে ।

উঃ অনেক মতন ভালো দেখাচ্ছে। নারিয়ালের গাছ দেখাচ্ছে। কিছুটা লোক উঃ পে পেরোচ্ছে।

এই সিন্ তো পেট্রল পাম্প এর আছে। যামে ।

কত লোক পেট্রল লিয়েবার জন্যে দাঁড়াচ্ছে আর পেরোচ্ছে ।

পেইন্টিং অনেক মতন রাখা আছে। ছেলে থেকে বেঞ্চ কুরসী লাগা আছে ।

এখানে বড় বড় বিল্ডিং আছে বিল্ডিং -এর কারিগর নিম্ন প্রকারকে --

অনেক মতন ভীষণ সুন্দর দেখাচ্ছে। লম্বা রাস্তা আছে। ভালো দেখাচ্ছে। একটাও মানুষ দেখাচ্ছে না।

কিনারে পার্ক আছে যা মে লোক বসবার চেয়ার রাখা আছে।

এই সিন্ টা একটা জু এর আছে। জু তে একটা মগরমাছ ঘুমা আছে।

তে সা সাজাওয়াট করা আছে। আঃ কার টা দেখবার জন্যে লাগছে।

পার্ক এর পিছে একটা ঘর আছে। ঘরের কালার অরেঞ্জ কালার থাকে।

দুটা সাইকিল দারা আছে। আ শাকিলের কালার ব্লু আর ব্ল্যাক আ রেড ।

এ ঘুরছে এনজয় করছে। একটি মেয়ে ছেলে মম খে খেলা করছে।

যে অনেক মতন ভালো দেখা --

আর নানাপ্রকারের কপি সবই প্রকারের ইন্ক্ রাখা আছে।

অনেক মতন গাছ ব্রিচ লাগা আছে। চারো তরফ ইয়াদের হাল হরিয়ালি মাহল আছে।

স্ট্যাচু -র জামা পরা আছে। একটা স্যুট একটা শেরওয়ানি।

আ উঃম বা বাইরের দিকে শান্ত মাহল আছে। সবাইকে ভালো দেখাচ্ছে।